এই জায়গায় দুটো বাইক দেখতে পাচ্ছি।

এখানে অনেক ডেইরিমিল্ক চকলেট রয়েছে।

এখানে কাগজের তৈরি অনেক খেলনার জিনিস রয়েছে।

এখানে দুটো গোরু দেখতে পাচ্ছি।

এই জায়গায় দুটো বাইক রাখা আছে।